এম এস ধোনির মাথার চুলটা আগেই লম্বা লম্বা ছিল যখুন উনি প্রথম ক্রিকেট খেলেন তখন ওনার একটা লম্বা চুল ছিল এবং আস্তে আস্তে সেই চুলটা কেটে উনি এখুন অন্য একটা look পেয়েছেন look নিয়েছেন এম এস ধোনির বর্তমানে একটা বিশাল বড় একটা বাড়ি আছে যেখানে তিনি তার বাবা মা এবং ওনার একজন দিদার সাথে থাকেন এবং MS ধনীর মেয়ে জিভা খুবই cute দেখতে একটা বাচ্চা MS ধোনির মুম্বাইতে বাড়ি আছে এবং ওনার কাছে প্রচুর পরিমাণে Bike আছে

ওনার কাছে কুকুরও আছে বাইকের এর সাথে সাথে কুকুর lover ও MS ধোনি উম বর্তমানে সামনের বছর হয়তো এম এস ধোনি cricket থেকে অবসর নিচ্ছেন এবং আমরা আমাদের একটা খুবই উম ভালো একটা cricketer হারিয়ে ফেলবো

দেখবো দেখা হয়তো ওনার থেকে autograph নেবো কারণ ওটা আমার খুব বড়ো ইচ্ছা এম এস ধোনির বিশাল বড় fan আমি খুব বেশি হ্যাঁ বল সুরেশ কি বলতো মানে তখন আমি বললাম না যে তোকে আমি পরে করছি বাড়িতে কিছু কাজ ছিল হঠাৎ করে জানিস তো কে একজন চলে এসেছিল তাই বললাম যে পরে তখন কথা বলছি হ্যাঁ তো ভালোই হয়েছিল আমার এদিক থেকে আমার কাজটা হয়ে গেল খাওয়া-দাওয়া টা করে নিলাম আমি

আচ্ছা মানে এই যে আহ প্রধানমন্ত্রী যে প্রকল্পটার কথা বলছিস?

দেখ এই প্রকল্পটা কিন্তু আহ অনেক বছর ধরে কিন্তু আমাদের আহ ভারতবর্ষে বল বা পশ্চিমবঙ্গে আমরা এর সুবিধাটা পেয়ে থাকি কিন্তু এখন ধর গ্রামে গঞ্জে শহরে এবং সমস্ত জায়গায় কিন্তু এই প্রকল্পটা ছড়িয়ে পড়েছে তো পশ্চিমবঙ্গের কথা যেহেতু আমরা এখানে আছি মানে পশ্চিমবঙ্গের কথাটাই বলছি তো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে কিন্তু দু হাজার বাইশ সালে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 এর আগেও করেছি বলতে মানে এর একবার এসেছিল এসে মানে একবার বলেছিলাম মানে বলেছিল যে survey মানে উপর থেকে লোক আসবে survey এর সাহায্যে মানে documents নিয়ে যাবে ঠিক আছে?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 দেখ যখন তোর কাছে survey করতে যখন এখনো আসেনি তার মানে ধর ওরা আসবেনা এমনিতেই ধর দু হাজার বাইশ থেকে তেইশ এর যে list সেটা কিন্তু বের হয়ে গেছে তোর কিন্তু আবার নতুন করেই কিন্তু from fill up করতে হবে হ্যাঁ তো form fill up করতে গেলে মানে আমাকে কোথায় যেতে হবে? তুই তো ধর তোদের তো ধর পঞ্চায়েত যেহেতু সেহেতু পঞ্চায়েতের office এ যাবি ওখানে গিয়ে বলবি যে আমি একটা যোজনা প্রকল্প ওর অধীনে নিজের একটা form fill up করতে চায়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 আর যে মানে যে ধর আবেদন করবে ধর তুই যদি আবেদন করিস তাহলে তোর পাঁচ passport size এর কিন্তু photocopy লাগবে হ্যাঁ তো মানে এটা আমি যদি পঞ্চায়েতে জমা দিই তালে মানে ওখান থেকে মানে আবার মানে উপর থেকে আমি উপর থেকে গিয়ে তখন মানে ওটা পুরোপুরি ভাবে তারপরে নাকি? একদমই ঠিক মানে তুই ধর যখন জমা দিয়ে দিলি কাগজপত্রগুলো সব মানে তৈরি করে নিলি গুছিয়ে গাছিয়ে নিয়ে জমা করে দিবি তো গুছিয়ে দেওয়ার পরে কিন্তু ওই কাগজটা কিন্তু উপরে চলে যাবে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

সে প্রকল্পটা কিন্তু সেখানেই পাবি তুই এবার দেখা গেল তোর যদি জায়গা না হয় তুই যদি দেখা গেল তোর নামে তোর মায়ের নামে জায়গা আছে তুই তোর নাম দিয়েছিস তাহলে কিন্তু হবে না তোর মায়ের নামে কিন্তু করতে হবে তোর মায়ের নামে সমস্ত কিছু মানে কাগজপত্র সমস্ত কিছু জমা দিতে হবে

একদম যা যা তোকে আমি বললাম সেগুলো সমস্ত কিছু লাগবে আর যত দিন form fill up করতে হবে এর জন্য কোন পয়সা নেবে না, এটা বিনামূল্যেই হচ্ছে কিন্তু একমাত্র যদি তোর টিনের বাড়ি আর কাঁচা বাড়ি থাকে কিন্তু তাদের জন্যই কিন্তু এ প্রকল্পটা তো পাকা বাড়ি থাকলে কিন্তু হবে না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 সরকার বাড়িটা দিচ্ছে খুব ভালোই হচ্ছে হ্যাঁ তবে তো তুই পাবিই তোর যখন বাড়ির অবস্থা বলছিস এরকম ধরনের যে তুই কাঁচা মাটির বাড়িতে থাকিস এবার টিনের অবস্থা বলছিস খুব একটা ভালো না তো তুই তো আগে পাবি তুই তালে এতদিন কেন form টা fill up করিস নি? আগে এসেছিল form fill up করতে এসছিল হ্যাঁ মানে দিয়েছিলাম তো মানে আসেনি একদিনও এটা কিন্তু কি বলতো এটা ওদের গাফিলতি জানিস তো এইসবের জন্য জানিস তো আমাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই সুবিধা গুলো পাচ্ছেনা মানে প্রকল্পটা একমাত্র এটা কিন্তু এই তোদের মত যেসব মানুষজন গরিব মানুষজন আছে তাদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু তারা কিন্তু সময় মতন সত্যিই পাচ্ছে না যার জন্য সত্যিই সমস্যা হচ্ছে যাইহোক ভালো করলি বললি আমাকে ব্যাপারটা

ঠিক আছে আমি একবার দেখব তাও কিন্তু শোন যে বিষয়গুলো তোকে বলছি আমি টাকা কিন্তু বেশি পাবি না আমি আহ মানে block এ তো মানে পঞ্চায়েতে তোর টাকা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুই পাবি

না দ্বিতীয়বার বোধ হয় পঁয়তাল্লিশ পাবি প্রথমবার বোধহয় তিপ্পান্ন এরকম মত পাবি হ্যাঁ এবার মানে দ্বিতীয়বার আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পেলাম মানে তারপর যেটা যেটা last মানে যেটা last যেটা দেবে আমাকে তোর মানে ওটা ওটা পুরোপুরি দিয়ে দিবে নাকি? হ্যাঁ ওটা তো পুরোপুরি দিয়ে দেবে তোর ওই আহ কত দেবে তিরিশ মত দেবে তিরিশ মত দেওয়ার কারণটাই হচ্ছে তোর যেই plaster থাকছে বাড়িটার তারপরে তোর জানলা দরজা থাকছে তোকে কিন্তু ওই টাকার মধ্যেই কিন্তু ওটা করতে হবে হম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 পরিবারের কেউ সরকারি কর্মচারী হলে এই যোজনা থেকে বাতিল ঘোষণা করতে হয়, মানে দেখা গেল যে পরিবারে কেউ চাকরি-বাকরি করে ঠিক আছে? তো তারা তারা কিন্তু এই সুবিধা পাবে না ঠিক আছে? আবার ধর বাড়িতে যদি bike বা তিন চাকা গাড়ি থাকে তাহলে কিন্তু তারা ঘর পাবেনা আর যদি পাকা বাড়ি থাকে তাহলে কিন্তু সুবিধা পাবে না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 হ্যাঁ মানে যাদের মানে তিন চাকা গাড়ি বা পাকা বাড়ি মানে তারা পাবে না মানে যাদের যাদের মানে একবারে কিছুই নেই মানে বলতে গেলে কাঁচা মাটির বাড়ি একবারে বাড়ি নেই ছোটখাটো তারাই পাবে তাই তো? একদম যারা যারা দিন আনে দিন খায় ঠিক আছে আহ তাদের ধর বাড়ি করার মত ক্ষমতা নেই তাদের জন্যই কিন্তু এ প্রকল্পটা কিন্তু সরকারের নির্দেশে এটা আবাস যোজনা প্রকল্পটা তৈরি করা হয়েছে ও তো মানে এখন তো আমার বাড়িতে মানে survey টারভে করতে আসেনি তো আমি তালে প্রথমে মানে প্রথমে আমাকে কোথায় যেতে হবে?

কি বলে আন অঞ্চলের যে অধিকারী বাড়ি বাড়ি গিয়ে কিন্তু survey করবে যেটা তোর প্রধানমন্ত্রী দিয়ে তারপরে তৈরি হবে আর ভেতরে যদি কেউ আহ ওখানে যদি কেউ survey করে কিন্তু ওটাতে কিন্তু কিছু হবে না যখন ধর সরকারি কোন লোকজন যখন যাবে তখনই তুই ভাববি যে না তোর এবার list এ নাম থাকে তোর মানে তুই পাবি মানে তুই বঞ্চিত হবি না হ্যাঁ আমার তো list এ নাম আসবে না নাম আসলে আমার মানে বাবার আসবে আমার বাবার পুরো ইয়ে details দেওয়া আছে মানে আমার তো এখন নিজের নামে কোন জমি নেই যার কারনে তার জন্য তোর বাবার টাই দিয়েছি সেটা কোন ব্যাপার না তুই যার নামেই করবি যার নামে জায়গা আছে বাবার নামে আছে তোর বাবার নামেই করবি বাবার নামই আসবে আর বাবার নামেই সমস্ত তোকে বলতে আমি ভুলেই গেছি যে december মাসে জানিস তো দু হাজার বাইশ সালের কথা বলছি পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে block ও গ্রাম পঞ্চায়েত গ্রামে গ্রামে একের পর এক পরিবারে এই যোজনা কিন্তু ঘর এসেছে কিন্তু এ যোজনা কত টাকা

খুব তাড়াতাড়ি এ ব্যাপারটা জানতে পেরে যাবি তুই যখনই পঞ্চায়েত office জাবি বা block এ জাবি তখনই তুই জেনে যাবি যে কি কোথায় কি করতে হবে না করতে হবে আর তুই যখন আমাকে প্রশ্নটা করলি যে কোথায় যেতে হবে তো আমার মতে বলে তুই এটা তোদের যে আহ গ্রাম পঞ্চায়েত যে office টা আছে তুই সে office এ যেয়ে যোগাযোগ কর হ্যাঁ মানে গ্রামের office বলতে আমরা ছোটখাটো যে post office আছে মানে ওইখানে কি গিয়ে আমি আগে বলে আসতে হবে তাইতো? একদম যদি ওখানে পঞ্চায়েত office আছে ওদের সঙ্গে কথা বলবি যে আমি এরকম একটা আবাসের জন্য প্রকল্প পেতে পারি পেতে চায় তার জন্য আমাকে কি কি আর আমি বাকিটা তো তোকে বলে দিলাম কি কি documents লাগবে না লাগবে তো আমার মতে বলে একবারে তৈরি করে নিয়েই চলে যাবি, গিয়ে জমা দিয়ে দিবি এখনতো প্রকল্পটা চলছে। হ্যাঁ সেটা করলে তো হবে না যে একবারেই আমি জমা দিয়ে চলে আসবো তা তো আসবে না মানে আমাকে ঠিক মানে সব জমা দিতে হবে তবেই আমার সব ঠিকঠাক আসবে এবার যদি আমি ভুল দিয়ে দিই তো তালে তো আমার আসবে না না একদমই না আর একটা কথা তোকে বলি সেটা হলো তুই যখন কোন documents জমা দিবি তখন কিন্তু ভালো করে তুই দেখে দিবি কোনো রকম ভুল ভ্রান্তি আছে কিনা ঠিক আছে? আর ভুল ভ্রান্তি থাকলে কি হয় বলতো তোর কাগজপত্র কিন্তু সেখানে আটকে যাবে তো এইটা কিন্তু ভালো করে দেখে নিবি যেহেতু বাবার নামের করতে চাইছিস সেহেতু বাবার নামে কোনো ভুল আছে কিনা কাগজপত্র ঠিক আছে কিনা সেটার দিকে একটু নজর রাখবি নাহলে কি হয় বলতো যে প্রকল্পটা সেটা কিন্তু পাবি না হয়তো আহ পেতেও পারিস সমস্যা হবে একটু দেরি হবে এটাই একটা হ্যাঁ তো মানে আগের বছর যে বাড়িগুলা এসছিলো অর্ধেক অর্ধেক হয়েছে মানে level এ হয়েছে নিয়ে মানে আগে যে বন মানে বন্ধ করে দিয়েছিলো মানে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 আচ্ছা এরকম ব্যাপার সেটাই তাই আসুক না কোনো ব্যাপার নয় দেখ একটা আহ serial by serial হয়তো এবার দেখ যারা ধর আগে জমা করেছে তাদের তো আগে আসবে যারা পরে জমা দিয়েছে তদেরটা পরে আসবে তাই না?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 ঠিক আছে কোনো চাপ নেই তোর কি কোনো কি আহ phone এসেছিলো এক্ষুনি? এক্ষুনি কোনো phone আসেনি

হ্যাঁ ওটাই যে ওটাই বেশ ভালো হবে মানে পঞ্চায়েত office এ আমি গেলে মানে ওইখানে খালি আমি দিয়ে দেব তো ওইখান ওইখানটায় গিয়ে তালে আমার সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে মানে আর আমাকে যেতে হবে না কোথাও হ্যাঁ একদমই তাই আর তুই একটা কাজ করবি যেটা হচ্ছে আহ ছবি টবি গুলো সব ঠিকঠাক করে তুলে নিবি আর হম এইরকম জানিস তো অনেক জায়গায় শোনা যাচ্ছে যে প্রকল্পটা এসেছে না এই প্রকল্পটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের আমাদের কিন্তু খুব দরকারের মধ্যে পড়ে গেছে যেমন ধর আহ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু অনেক মানুষের অনেক উপকারটাই হচ্ছে হম তো যাইহোক ভালোই প্রকল্প একটা সরকার থেকে ইয়ে করা হয়েছে যার জন্য সত্যিই অনেক গ্রামবাসী বল অনেক মানুষদের বল অনেক উপকার হচ্ছে আবাস যোজনা প্রকল্পটা খুব একটা ভালো আর খুব একটা দারুন প্রকল্প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 ভালো মানে কি বলবো এইদিক থেকে মানে গ্রামের পক্ষে বেশি ভালো মানে গ্রামে যখন মানে তখন কিছু থাকে না, না এই ঝড় বৃষ্টি জল যখন হয় মানে খুব প্রচন্ড অসুবিধা হতো মানে এই চালের ঘর বা টিনের ঘর টিন তো মানে একবারে মোর্চা পড়ে গেছে জল বৃষ্টিতে মানে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক কথা বললি গ্রামের মানুষদের সত্যি কথা বলতে গেলে এটা একটা খুব সমস্যায় আছে খুব কষ্টের মধ্যে তারা জীবনযাপনটা করে তো এই প্রকল্পটা যদি তারা প্রত্যেক মানুষ ধর ঘরে ঘরে আহ পেতে থাকে তাহলে আমার মতে বলে যে মানুষদের খুব উপকারই হবে তো সরকার থেকে এত সুন্দর একটা প্রকল্প আবাস যোজনা যে প্রকল্পটা যখন আমাদের জন্য বা আমরা যখন এই সুবিধাটা পে পাচ্ছি

সেটা হচ্ছে ধর এই প্রকল্পগুলো যাদের পাওয়া উচিত নয় পাকা বাড়ি আছে আবার তিন চার চাকা গাড়ি আছে আহ সমস্ত কিছু সুবিধা আছে তার সত্বেও তারা পাচ্ছে হ্যাঁ তো সেই দিকে ধর সরকারকে নজর দিতে হবে বা ধর যারা ধর আমাদের office এ এরা আছে ওদেরকে একটু দেখতে হবে যেন সমস্ত মানুষ সঠিকভাবে সমস্ত আহ সুবিধাগুলো পায় হ্যাঁ তবে সরকার থেকে এই সুবিধাটা পাওয়া পক্ষে মানে গ্রাম মানে গ্রাম মানে নেই মানে এখন প্রায় মানে পঞ্চাশ percent এর মধ্যে চল্লিশ percent প্রায় পাকা বাড়ি হয়ে গেছে মানে দশ percent আর মাটির বাড়ি আছে কাঁচা তো এইবার হয়ে যাবে মানে মনে হচ্ছে হয়ে যাওয়াটাই ভালো জানিস তো মানে এমনি তো ধর একটু গ্রাম তো ধর আগের থেকে অনেকটা উন্নত তো হয়েছে সরকার থেকে তো ভালো কিছু করা হচ্ছে গ্রামের জন্য গ্রামবাংলার জন্য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 আর তুই তালে খুব বেশি দেরি না করে কাল পরশুর মধ্যে আহ গিয়ে একটা বারের জন্য জেনে নিবি নিয়ে তখন তুই আমাকে একবার জানাবি যদি কোন অসুবিধা হয় তো আমাকে জানাবি আর যদি কোন অসুবিধা না থাকে তাহলে তুই আগে একটা office থেকে form নিয়ে আসবি দিয়ে fill up করে ওই document সহকারে জমা দিয়ে দিবি হ্যাঁ অবশ্যই আবার কিছু যদি দেখ যদি কিছু সমস্যা হয় তো অবশ্যই phone করবো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 ওরা বারবার করে আসবেনা ঠিক আছে তো যা তোর প্রশ্ন থাকবে যা জানার থাকবে সমস্ত বিষয় ভালো করে জেনে নিবি বুঝে নিবি কি বলছে কি করতে হবে সবকিছু দেখে নিবি হ্যাঁ ঠিক হ্যাঁ তখন আসবে তখন আমি সব মানে সব বুঝে সুঝে মানে সুঝিয়ে নেবো কিংবা কোথায় যেতে হবে কি কি লাগবে সব আমি করে নিয়ে তারপর যখন যাবো আমি

ঠিক আছে

Hello হ্যাঁ কে বলছেন বলুন?

হ্যাঁ হ্যাঁ চিনতে পারলাম ।ওই তো college -এ পরতাম তাই না? হম ভালো আছি রে। তুই কেমন আছিস? সব ভালো। তোর বাড়িতে সব ঠিক আছে?

হ্যাঁ রে কি বলব? আমার বোন তো পড়ছে এখন Class Seven -এ আছে। আর ভাই, ভাইকে বুঝতে পারছি না এখন তো এতদিন এই School -এ পড়ল। Class KG পর্যন্ত। এবার আগে কোন School -এ দিলে যে ভালো হয় সেটা নিয়েই এখন আলোচনা করছিলাম আমরা। মানে আমি তো Play School -এ দিয়েছিলাম নাহ! মানে ওই Lower upper KG পর্যন্ত। এবার কোনো Primary School বা High School -এ দিয়ে দিলে কি হয় One থেকে এবার Class Twelve পর্যন্ত পড়ে একেবারে বেরিয়ে যাবে।

School দেখেছি ।এখন আজকেই গেছিলাম সকালে হচ্ছে ওই তোর রামমোহন Mission আছে না? হ্যাঁ ওখানে গেছিলাম। উহ ওই ভালো School শুনতে যা পেরেছি। কারণ আমার সাথে একজন পড়ত না শুভাশিষ বলে Tution -এ? সে সে ভালো মানে বলত যে হ্যাঁ Discipline আছে সবকিছু আছে School -এ, তাই গেছিলাম EXAM চলছে Student দের তাই অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখল। তার Office -এ গেলাম বলল যে হ্যাঁ হয়ে যাবে আহ তো ওর Fees এগুলো সব জেনে এলাম। কিন্তু ভাবছি Like Option বেশি থাকলে কি হয় একটু ঠিক থাকে। রামমোহন Mission টা নাহ্ একটু উল্টো রাস্তা পড়ে যাচ্ছে মানে Direct কিছু পাবো না। দুটো Change করে যেতে হবে। সেটাই নাহলে School টা তো খুব ভালো। হ্যাঁ! উহ কোথায় পড়ছে তোর বোন? হ্যাঁ হ্যাঁ পুরুষোত্তম।

হ্যাঁ! সেটা তো সব School -এই নেয় রে English Medium

বা নিচ্ছে না এরকম কোনো School নেই।

হম আচ্ছা আচ্ছা।

এগোচ্ছে সেই দিকেও না? হম

হম হ্যাঁ!

হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ! কিন্তু কাজের কাজ তো হচ্ছে, মানে শিখতে তো পারছে কিছু!

একেবারে EXAM -এ চাপ পড়বে না। তাই না?

আচ্ছা আচ্ছা। ভালো তো তাহলে।

আচ্ছা! শুধু Admission Fees, তাই না?

হ্যাঁ! আপাতত পড়ে তো বেরোচ্ছে, কিছু তো একটা হতে পারবে ।

উম হ্যাঁ! হ্যাঁ! এটা তো ঠিক ওই মোড়ে যে খালের ওই দিকে না?

হ্যাঁ রে দেখি একবার যাই!

এটা দিয়ে তো বোঝা যায় ।

আচ্ছা আচ্ছা । হ্যাঁ! হম সেটাই, বাচ্চা বেলা দিয়ে সব অভ্যাস থাকলে কি হয়, হম বড় হলে তাহলে র বেশি ছাপ পরবে না ।

হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ!

হ্যাঁ! একটাতে তো অন্তত বেরোবে!